এবং তারা সেইখানে কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন।

ছবিটি তোলা হয়েছে একটি বাস ডিপোর মধ্যে।

নদীর এই পার থেকে ওই পার পর্যন্ত দেখা যাচ্ছে। এবং সেখান থেকে যে বৃষ্টি গেছে সেটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।

ছবিটি তোলা হয়েছে একটি বুক ষ্টল এর সামনে এবং সেই বুক ষ্টল এর সামনে--

ছবিতে দেখানো হয়েছে একটি টেম্পো কে যেই টেম্পো টি বাজাজ কোম্পানির ।

তার আশেপাশে কিছু চেয়ার পাতা রয়েছে এবং সেখানে লাইট জ্বলছে এবং তারা রুমের মধ্যে রয়েছে।

ছবিতে দেখানো হয়েছে একটি টোটো কে আর এই টোটো টি--